হ্যাঁ অবশ্যই লাভবান হয় এক মাসের মধ্যে এক মাস দেড় মাস লাগে এক মাসের জন্য দেড় মাস পরে উঠিয়ে নিলো কেজি হিসেবে বিক্রি করে কেউ কেউ তো আবার চল্লিশ টাকা হিসেবে বিক্রি করে যার যেটা আছে ওইটা নিয়ে ওইটা লাল আলু তো আমি যদি ধরেন একজন মানে বীজ দেওয়ার পরে দেড় মাস পরে আলু পাওয়া যায় এরকম আলু তোলা যায় আলু হলো বীজ না আলু হচ্ছে লতা থেকে হয় বুঝছেন এটা লতা রোপন করতে হয়

সরাসরি যখন এখনো করে নাই মানুষ আরো পরে করবে যখন বৃষ্টি পরবে মানে বর্ষার প্রাথমিক দিকে

আচ্ছা আচ্ছা আর আর হলো যে ধরেন শীতকালীন যে ফুলকপি টমেটো এগুলো কি করা হয় আপনাদের দিকে? হ্যাঁ আমাদের দিকে করা হয় শীতকালীন সবজি গুলো টমেটো, কাঁচা মরিচ, বাঁধাকপি, ফুলকপি তারপরে গাজর এইগুলো করা হয় আচ্ছা আচ্ছা কি বলেছেন বুঝতে পারিনি এটা বাজারে বিক্রি অত ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি বেশি ভালো হয় আসলে আমি যদি জিজ্ঞেস করি সবমিলিয়ে সবচেয়ে বেশি লাভবান হন আপনারা কোন ফসলটা করলে? আমরা ফসল দিয়ে তেমন লাভবান না না আপনি আপনি যেহেতু করেন না কিন্তু তা না আপনার আশেপাশে তাকিয়ে দেখলেন কোনটা বেশি লাভবান হওয়া যায় হয়

লাভবান হয় নাই এখন আমাদের এই বিশেষ করে আমাদের স্বন্দীপের কথা কইতাছি দল ছাড়ছে দল যদি ছয়শত টাকা দিয়ে বিক্রি করে আর ধান চাষ করতে তিন মাস লাগে এই তিন মাসে যদি কাজ হচ্ছে যে আমাদের বেশি বেশি মানুষ মহিষ আছে গরু আছে

তাদের দল গাছ লাগানো উনাদের লাভ হয় যাদের অতিরিক্ত জমি আছে আচ্ছা আচ্ছা আপনারা কি গরু-মহিষ এইগুলো পালেন না? হ্যাঁ আমাদের দিকে গরু-মহিষে গুলো পালে এইগুলো দল খাওয়ায় খাওয়ালে লাভবান হয় লাভবান ধানের থেকে গরু-মহিষ পাললে না তো আপনাদের আপনাদের মানে গরু মহিষ লাভ বেশি বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে একটা জিনিস দেখতে দেখলাম মহিষের দুধ থেকে নাকি কাঁচা দই তৈরি হয়, ঘোলাতে এই রকম দেখেছি আপনাদের দিকে হয়? হ্যাঁ আমাদের দিকে হয় মহিষের দুধ থেকে গরুর দুধ থেকে আর আমাদের দধি গুলা এমনিতেই ভালো আর এখানে কোন ইয়ে নাই ভেজাল নাই

দেশি প্রক্রিয়া তৈরি করা হয় তাইতো

আচ্ছা আচ্ছা যাই হোক খুবই ভালো আর হলো গিয়ে মানে আপনারা কি গরুটা পালন ঈদের সময় যে বিক্রি করে বা মাংসের জন্য বিক্রি করা হয় এই গুলার জন্য পালেন না কি দুধের জন্য পালা হয় না দুধের জন্য পালা হয় আবার কোরবানির জন্য রাখা হয় বিশেষ করে আমার নিজেদের চাহিদা নিতে ও এই নোয়াখালীর দিকে গরু নিয়ে তারা বিক্রি করতেছে লাভের জন্য কিন্তু আমাদের এদিকে এদিকে আমরা সাড়ে চার লাখ মানুষ বসবাস করি

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে বিক্রি করা হয় আচ্ছা

হ্যাঁ আমাদের এখান থেকে হাট হয় আর বিশেষ করে আমাদের এখানে নোয়াখালীর কিছু লোকজন আসে ওইখানে ওইখান থেকে কিনে নিয়ে হ্যাঁ dairy farm তাই না আমি শুনেছি হ্যাঁ আপনারা মনে করেন একটা ধরেন একটা গরু যদি বাছুর হয় তো সে বাছুরটাকে আপনার লালন পালন করে একটা ষাঁড় করেন যেমন ধরেন সেটাকে আবার মানে দুইবছর পর্যন্ত পরিণত করতে কেমন খরচ হয় আনুমানিক খরচ বলতে যদি নিজের জমি থাকে available তাহলে ঘাস কিনতে হয় না আর যদি জমি না থাকে তাহলে ঘাস কিনতে হয় আর যাদের জমি আছে তাদের লাভ হয় কেননা তাদের ওই দলগুলো কিনতে টাকা লাগেনা আর যাদের জমি নেই তারা কিন্তু দলটা কিনতে টাকা লাগবে তাদের আর যাদের জায়গা জমি আছে কত খরচ কম খরচ না শুধু ওই ভুসিটাই খরচ

injection মানে এগুলো তো আপনাদের দিকে করা হয় না তাই না হ্যাঁ অবশ্যই আছে আমাদের দিকে আছে সবাই ব্যবহার করে না অথবা যারা বিদেশি গরু গুলো farm র গরুগুলো বেশি ব্যবহার করে তারাই এ গরু গুলো বেশি ব্যবহার করে আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা গরুর জন্য ক্ষতিকর তাই না গরু মারা যায় না অনেক সময়

একটা নির্দিষ্ট time আছে ওই time এর ভিতরে বিক্রি করতে পারলে তাহলে গরুটা বাঁচার আর এই time গরুটা যদি বিক্রি না করতে পারলে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য বিশেষ করে আমাদের কুরবানী সময়

আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হলো গিয়ে যেমন আপনার দিকে ফলের চাষ হয় না ফলমূল চাষ হয়

বুঝতে পারছে খুবই সুন্দর আপনার সাথে আপনার পরামর্শ সুন্দর পরামর্শ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য আমরা আসলে আপনার কাছ থেকে বিস্তারিত পরে আর আলোচনা করব আর এখন তাহলে আমরা রাখতে পার আপনি কি বলছেন বলেন

অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা রাখছি হাঁ আল্লাহ হাফেজ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

internet এর scam বাংলাদেশে খুব জনপ্রিয় একটা বিষয় হয়ে যাচ্ছে দিন দিন কারণ আপনি যেকোন এই facebook খুলতেছেন বা youtube খুলতেছেন বা বিভিন্ন ধরণের news deperment এ তখন আপনারা মোটামুটি দেখতে পারতাছেন যে ও তো প্রতিদিন নতুন নতুন ভাবে মানুষ কে প্রতারিত করা হচ্ছে এবং এই সমস্ত প্রতারণার মধ্যে সবথেকে যে প্রতারণা গুলো online এ আসে বা media সব সময় forecast হয় সেগুলো হচ্ছে online প্রতারণা online এ বিভিন্ন রকমের প্রতারণা ফাঁদ আছে বা ফাঁদ পাতা হচ্ছে নিত্য নৈই নোতিক যেখান থেকে প্রচুর মানুষ নিয়মিত প্রতারিত হচ্ছে so আমি হচ্ছি আজকে আপনাদের কে বিভিন্ন ধরণের scam সম্পর্কে বলার চেষ্টা করবো যাতে করে পরবর্তীতে আপনারা একটু সচেতন হতে পারেন এবং পরবর্তীতে এই সমস্ত প্রতারণার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলতে না পারেন so বাংলাদেশে যে ধরণের scam গুলো হয়ে থাকে সেই ধরণের scam সম্পর্কে আমি একটু পরে বলার চেষ্টা করছি আমি প্রথমে যে scam গুলোর সম্পকে বলার চেষ্টা করবো সে scam গুলো হচ্ছে যে আমাদের next generation internet যদি market এ চলে আসে এবং বাংলাদেশের মধ্যে যদি চলে আসে যেটাকে আমি block chain বলতেছি যদি আপনারা block chain এর axis পেয়েযাই তখন বিভিন্ন ধরণের internet এর scam চলে আসবে market এ যেমন প্রথমে আমাদের বাংলাদেশি internet আসে উন্নিশো ছিয়ানব্বই সালে যেকোন আমরা প্রথম submarine cable এর সাথে যুক্ত হয়ে এবং internet এর axis পাই তারপর থেকে চলে গেলো প্রায় ছাব্বিশটা বছর এবং এই ছাব্বিশ বছরের মধ্যে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি scam হয়েছে এবং ছাব্বিশ লক্ষেরও বেশ মানুষ এই scam এ প্রতারিত হয়েছে এবং অনেকে সর্বশান্ত হয়েগিয়েছে so যখনি কোনো একটা বিষয় নতুন আসে পৃথিবীতে বা world এ বা কোনো একটা country তে বা কোনো একটা পাড়ার যেকানে আসুখ না কেন তখন সেই বেশিটা সম্পর্কে আমরা খুব বেশি উৎসাহিত থাকে এবং অতি উৎসাহিত হয়ে আমরা বিভিন্ন জায়গাতে ভুল বসতো ভুল investment করে ফেলি কারণ সেই সব সম্পর্কে আমাদের তেমন knowledge থাকে না এই scam বা প্রতারণা গুলো সেই জায়গাতেই বেশি করাযায় যে জায়গা গুলো সম্পর্কে আপনার তেমন কোনো informaton থাকে না বা আপনার কোনো experience থাকে না বা আপনি এই বিষয় সম্পর্কে খুব কম জানেন এই জন্য যেহেতু আমাদের সামনে আসতাছে আপনাদের সব সময় আগে থেকে সচেতনন হয়ে থাকতে হবে যাতে করে next generation আসলে আমরা ভিবিন্ন জায়গায় ভুল বসতো লাভার বশবর্তী হয়ে internet scam এর সাথে জড়িয়ে না পড়ি so next generation internet আসার পরে বাংলাদেশের জন্য হোক বা পুরা পৃথিবীর জন্য হোক যে ধরণের scam এর শিকার হতে পারে যারা বিশেষ করে কম জানে তাদের মধ্যে একটা হচ্ছে ptocurrency একটা হচ্ছে ptowallet এবং আর একটা হচ্ছে NFT so crypto currency সম্পর্কে যারা জানেনা তাদের জন্য আমি try করবো একটি details video তৈরি করার জন্য যেকানে আমি crypto currency সম্পর্কে সম্পূর্ণ details আপনাদের কে দেওয়ার চেষ্টা করবো আপাততো এই এই মুহূর্তে এই টুকু বলে রাখতে পারি crypto currency হচ্ছে এক ধরণের money যেমন বাংলাদেশর money কে আমরা বলি টাকা america র money কে আমরা বলি USDindia র money কে আমরা বলি rupee ঠিক এই রকমই pto currency বিভিন্ন রকমের currency আছে একটা হতে পারে bitcoin একটা হতে পারে coin হতে পারে ethylene আরো বিভিন্ন রকমের coin আছে তো টাকার যেমন আহ দাম

so প্রচুর পরিমানে fluctuation হয় কি pto currency তে suppose আপনি ধরেন যে আজকে আপনি কোনো একটা coin কিনে রেখেছেন যে coin তার মূল্য আছে দুই টাকা করে হতে পারে পাঁচ থেকে দশ দিন পর সেটা চার টাকা হয়ে গেলো তো এখন যদি আপনি দুই million dollar এর এখন থেকে এই pto currency কিনে রাখতেন তাহলে চার থেকে পাঁচ দিন পরে আপনি চার million dollar এ বিক্রি করতে পারতেসেন তার মানে মোটামুটি আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যে double টাকা করে ফেলতে পারবেন অথবা এটা হতে পারে যে আজকে আপনি দুই million খরচ করেছেন কালকে দেখলেন যে তার দাম কমে zero point zero zero zero zero one হয়ে গেছে তখন আপনি একদম সর্ব শান্ত কোনো টাকা পয়সায় নেই তো মোটামুটি pto currency তে invest করার আগে বা pto currency তে trading করার আগে আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের information নিতে হবে so crypto currency তে আপনারা invest করতে গেলে কি ভাবে প্রতারিত হতে পারেন প্রথমত crypto currency বাংলাদেশে legal না এখনো প্রজন্ত সেই ক্ষেত্রে আমদের উচিত pto currency থেকে মোটামুটি দূরে থাকা বা দিয়ে আমরা এখনো research করতে পারি যারা মোটামোটি একটু expert যারা এই বিষয় সম্পর্কে জানে বা যাদের এখনো প্রচুর পরিমানে digital wallet আছে তারা মোটামুটি এই বিষয় গুলো নিয়ে research করতেসে এবং করুক তাদের জন্য ঠিক আছে এবার যারা আমরা একেবারেই নতুন যা আমরা এই বিষয় সম্পর্কে একবারে কিছুই জানি না আমরা just কয়েকটা youtube এর video বা বিভিন্ন জায়গা তে facebook এর কয়েকটা video দেখে আমরা pto currency তে invest করার চিন্তা ভাবনা করতেসি তারা বিশেষ করে এই সমস্ত প্রতারণার ঝুঁকিতে থাকবে pto currency তে আর একটা জায়গা থাকতে পারে যেকানে আপনার প্রতারিত হওয়ার সম্ভবনা থাকবে সেটা হচ্ছে আপনি যদি mining এর business শুরু করতে চান আমি যদি মনে করেন যে আপনি একটা computer কিনবেন computer কিনার পরে সেখানে আপনি high graphics Processing Unit বা highGPU লাগাবেন বা CPU লাগাবেন লাগানোর পরে আপনি বিভিন্ন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 তবে pto mining শুরু করা বাংলাদেশের জন্য এখনো legal না বা যখন legal হবে তখনো আপনাদের কে একটু বুঝেশুনে এখানে invest করতে হবে কেন না বিভিন্ন application বিভিন্ন software বিভিন্ন mobile software বিভিন্ন জায়গাতে আপনাদেরকে add দেখাচ্ছে যে আপনি আমাদের এই app টি use করে আপনি এটার মাধ্যমে pto mining করতে পারবেন

so যেই সব company বিজ্ঞাপন show করতেছে যে আপনি আমাদের application use করেন বা আপনি আমাদের browser use করেন বা আপনি আমাদের mobile app use করেন এই সব use করার পরে আপনি pto mining করেন সেই সমস্ত জায়গায় আপনাদের প্রতারিত হতে হওয়ার অনেক সম্ভবনা আছে so কি ভাবে প্রতারিত হওয়া সম্ভাবনা আছে এই ধরণের application স্বাভাবিক ভাবে আপনি যেকোন install করবেন install করার পরে দেখেবন যে এখানে start করার একটা option আছে আপনি start করে দিয়েছেন

আপনাকে বলবে যে আপনি আহ আপনার যে mining তা হচ্ছে আপনি ঠিক same time এ এর থেকে পাঁচ গুন দশ গুন পনেরো গুন পর্যন্ত boost করতে পারবেন আপনার earning যদি আপনি আমাদের একটা package কিনেন বা আপনি যদি এটাকে boost করেন so package এবং boost করতে হলে আপনাকে টাকা দিতে হবে so আপনি টাকা দিসেন মানে হচ্ছে আপনি প্রতারিত হয়ে গেছেন already কারণ হচ্ছে আমি যে pto গুলো mine করতাসেন সেই pto আপনি কখনোই তুলতে পারবেন না পরবর্তীটা টা সে pto wallet, crypto wallet আহ একটা digital wallet যেটাকে আমরা বলি যেমন আমাদের wallet বা money bag আমরা যেটা বলি সেখানে আমরা টাকা রাখি so digital যদি আপনাকে কোথাও টাকা রাখতে হয় তাহলে আপনাকে wallet create করতে হবে wallet create করার জন্য বিভিন্ন wallet application ও আসে যেগুলা মোটামুটি জনপ্রিয় প্রথম বা frist দশটার মধ্যে আসে সেখান থেকে আপনাদেরকে কোনো একটা pto wallet এ account create করতে হবে যদি এর বাইরে আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখে সেখানে pto wallet create করেন তো সেই জায়গাতে আপনাদের প্রতারিত হবার সম্ভবনা থাকবে সেই জন্য আপনি pto wallet করার সময় অবশ্যই একটু বিচার বিবেচনা করে এবং research করে তার পরে হচ্ছে আপনি pto র একটা wallet create করবেন পরিবর্তে হচ্ছে NFT NFT তে প্রতারিত হওয়ার প্রচুর পরিমানে সম্ভবনা আছে আমি বলতেছিনা NFT একটা scam but আপনি যদি না জেনে না বুঝে কোনো একটা জায়গাই invest করেফেলেন তাহলে আপনি scam এর শিকার হতে পারেন soNFT বলতে আমরা বুজাই হচ্ছে non fungibal token এটা হতেপারে একটা digital art হতেপারে একটা digital আহ কোনো একটা asset

এবং এই art তাকে আমি পরবর্তীতে আমি digitalyNFT হিসাবে lauch করবো এবং আপনি এই art টা কিনে ফেল্লেন so actual এই art টার কিন্তু value নেই তো মোটামুটি NFT যে গুলো তার actual market এ কোনো value নেই এটা একটা emotional value create করে so এটা আসলে মানুষ টাকা দিয়ে যেটা কেনে এটা আসলে কোনো product কেনে না তারা মোটামোটি emotion কে কেনে so মোটামুটি এখানে আপনি যদি মনে করেন যে আপনি এখন একটা NFT কিনবেন এবং এই NFT টার দাম পাঁচ বছর পরে বা এক বছর পরে বা দুই বছর পরে এটার দাম বেড়ে যাবে মোটামুটি পঞ্চাশ x বাড়বে বা hundred-x বেড়েযাবে এটা নাও হতে পারে আহ হতে পারে তাতে investment যারা মোটামুটি এটা জানে research করে এবং আহ মোটামুটি এই সম্পর্কে তারা award তারা এটাকে একটা digital asset বলতে পারে তার যে জানে না বা আমার এবং আপনার মতো যারা আসছে যারা এই বিষয়টা সম্পর্কে একেবারে জানি না বা আমরা কখন NFTmarket place এ ঢুকিয়ে দেয় আমরা জানি না সেকানে কি আছে না আছে আমরা বিভিন্ন রকমের video দেখে বিভিন্ন রকমের facebook, youtube video দেখে বিভিন্ন রকমের content দেখে add দেখে হয় তো বা আমরা মনে করতেছি আমাদের একটা digital product কেনা উচিত আমি আজকে পাঁচশো টাকা যেটা দিয়ে একটা digital product কিনতেছি বা NFT কিনতেছি যেটা হয়তো বা দুই বছর পরে আমি পাঁচ হাজার dollar এ বিক্রি করবো এই ধরণের চিন্তা ভাবনা থেকে বা অতি উৎসাহিত হয়ে আমরা যদি কোনো digital আহ product কিনে ফেলি বা আমরা যদি digital কোনো NFT কিনে ফেলি actually digital product অন্য জিনিস আমরা যদি একটা NFT কিনে ফেলি তখন আমাদের আসলে এখানথেকে প্রতারণা হবার অনেক সম্ভবনা থাকবে যদি আপনি জেনে বুজে এখানে invest না করেন so আমার কাছে personally মনে হয় pto currency, digital wallet এবং NFT এই তিনটার মধ্যে NFT হতেপারে সব থেকে বড়ো seam এর জায়গা কারণ এখানে আসলেই কি কেনাবেচা হচ্ছে আসলেই কি value create হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা কেও কিছুই জানি soNFTpto currency এবং pto wallet এই সমস্ত জায়গাতে আপনি যদি invest করেন so একটু বুজে শুনে invest করার চেষ্টা কোবেন বিভিন্ন মানুষের কোথায় প্রতারিত হয়ে আপনি না করে বরং আপনি একটু recharge করেন research করার পরে then আপনি invest করেন একটু time নেন এখনো সময় আহ চলে যাইনি সময় just কেবলি শুরু হয়েছে so finally crypto currencyNFT এবং crypto exchange এই সমস্ত জায়গা গুলোতে মানুষ engage হচ্ছে কারণ মানুষ এখন থেকে টাকা পিসা income করতেসে আর যেখান থেকে টাকাপয়সা income এর বিষয় থাকে সেখানেই থাকে ঝুঁকি এবং বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ আমি আপনার video র মাধ্যমে আপনাদের কে দেখানোর চেষ্টা করবো যে কোন কোন জায়গায়তে আসলে প্রতারনার ফাঁদ বা কোন কোন জায়গাতে আমরা ভুল বসতো ভুল investment করে প্রতারণার ফাঁদে জড়িয়ে পরে অনেক টাকা পিসা loss করতে পারি এই জন্য আমি আপনাদের জন্য তিনটা video তৈরী করার চিন্তা ভাবনা করতেসি একটা হচ্ছে pto mining নিয়ে আমি আপনাদের কে real time mining করে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি করে mining করি pto generate করতে হয় পরবতে হচ্ছে pto exchange আমি আপনাদেরকে তো exchange এর মধ্যে সেখানে দেখাবে আসলে কি করে pto cxchange করতে হয় বা pto trading করতে হয় এই বিষয় গুলো আর একটা হচ্ছে NFT NFT তে আমি একটা NFTcreate করবো then একটা NFTlaunch করবো then সেই NAP টা sale করবো এবং আপনাদের কে দেখাবো যে আসলে কি করে মানুষ কে এই সমস্ত জায়গা গুলো তে আপাদের কে প্রতারিত করতে পারে শুধু মাত্রেও definition দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব না এই জন্য আমি আপনাদেরকে real time গুড়িয়ে নিয়ে এসব প্রত্যেকটা জায়গা থেকে যাতে করে আপনারা authentic একটা experience পান এবং সেখান ঠগেকে আপনারা বুজে ফেলতে পারেন যে কোন কোন জায়গাটা আপনাদের জন্য প্রতারণার ফাঁদ হতে পারে যারা বিশেষ করে online এ প্রতারণার ফাঁদের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে তাদের একটা বরো অংশই online এ আসে টাকাপয়সা income করার জন্য এবং তারা বিভিন্ন ভাবে হয়তো বা বিভিন্ন জায়গায় থেকে missguided হয়ে ভুল বসতো ভুল জায়গায় ভুল investment করে টাকা পয়সা loss করে ফেলে এই জন্য আমি চিন্তা ভাবনা কারতেসি আমার channel এ কিছু video তৈরী করার জন্য যেকানে আমি personally যেভাবে টাকা পয়সা ncome করি online থেকে সেই ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা আপনাদের কে শিখানোর চেষ্টা করবো যে কি করে টাকা পয়সা income করা যাই online থেকে প্রতারণার ফাঁদে না পরে এই ভাবে আমি আমার video গুলোতে প্রত্যেকটা জিনিস live এবং live কে studies সের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা একটা pure authentic feel পান এখন থেকেই এবং আপনারা বুজতে পারেন যে কোনটা আসলে প্রতারণার ফাঁদ এবং কোনটা আসলে একটা legit উপায় যেখান থেকে টাকাপয়সা income করা সম্ভব দেখা হচ্ছে পরের ভিডিও তে ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদের কে কিছু scam স্লামালেকুম সালাম দিছি অলাইকুম আস্সালাম কি খবর? হম আরো ভালোই উম বাসার সবাই খাওয়া দাওয়া করসো? না আমার আব্বু এহনো আসে নাই বাসায়, আসুক সবাই তারপর একসাথে খাই বাবা কি করে ব্যবসা করে নাকি?

ও বাপ এইজন্য

দেশে আইসা এখন ব্যবসা শুরু করছে কি করবে আসলে আমি দেখছি যারা বাইরের দেশে থেকে আসে তারা মানে দেশে এসে তারা কি করবে ব্যবসাটা তারা বেসে বেছে নেয়, তো ওটাই ঠিক আছে তো মানে তোমার হঠাৎ করে উম বাহিরে যাওয়ার এরকম ইচ্ছা হলো পড়াশোনা করার ঠিক আছে করবা, ঔযে আইয়েলটিএস করবা তারপর দেন ওখানকার সিটিজেনশিপ হয়ে ওখানে থাইকা যাবা উম ওটা আসলে মানে দেশের যে অবস্থা দেখি মনে যে থাকার, প্রথমত এই দেশ আমার মানে এইশহর শান্তি পাইনা এ্যা মনে যে একটা শান্তি সব কিছুতে ঝামেলা তো যাই একটু আমাদের রাজশাহী শহরটা ভালো লাগে ওখানে, কিন্তু ওখানে পারমানেন্ট থাকার ব্যবস্থা নাই কোন

ভালো পদ্মা পদ্মা পাড়ের শহর আমারও অনেক ভাল্লাগে উম আয় এই দেশের অর্নাস মাস্টার্স কমপিলিট করে এত খাওয়া নাই কোন দাম নাই কি করব? তার থেকে বিদেশ যাই

হ্যা তা ঠিক আছে কতজন যাইয়া করতেছেতো উম তো পড়াশোনা এই খানে কষ্ট করে করার চেয়ে ওখানে ওখানে কষ্ট করে করি তো লাভ আছে, দেখছ মানে আমরা বাঙালিরা সবকিছুতে লাভই ফেলি পড়াশোনা পড়াশোনা হোক আর ইয়েতে হোক মানে লাভ ওখানে আমরা আছি, আর যদি শুনছি মনে করো ওই দোকানে একটা কিনলে আরেকটা ফ্রি এ্যা বাবা এইযে স্বপ্নপুরীতে বিশাল মূল্যছাড় একটা কিনলে কয়টা ফ্রি? দুইটা ফ্রি কি যেন? কি জানি দেখিনিতো কোন জায়গায় এটা? কি মা কি বলে স্বপ্নপুরীর একদম ইয়া দিয়ে কি বলে বিজ্ঞপ্তি ডেট চলে গেছে তোমার শুইনা এখন লাভ নাই ছিল ইস স্বপ্নপুরী বটতলা তুমি তো যাও আসো দেখার তো কথা প্রত্যেক খাম্বা প্রত্যেকটা খাম্বার সাথে ইয়ার সাথে তো বিজ্ঞপ্তি গুলো মানে লিফলেট গুলো দিয়ে রাখছে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 চলে গেছে ছাব্বিশে জানুয়ারি ছিল স্বপ্নপুরীতে বিশাল মূল্যছাড় একটা কিনলে দুইটা ফ্রি এহন তুমি জেডাই নাও ওইটা নিলে দুইটা ফ্রি আহ আমার যাওয়া হয় নাই খালি দেখলামই কত কি হয়ে গেছে কেন এসব ফ্রি দেয় তোমার জানা আছে যে কেনো ফ্রি দিয়ে দেয় কেনো কম দামে ইয়া করে দেয় সেল করে দেয় প্রচার ওদে~ওদের জিনিসটা প্রচার করার জন্য মানে একটা জিনিস প্রচার করতে হবে তবে লোকজন যাতে জানে যে একটা দোকান পরিচিত পাওয়ার জন্য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 আরে ঐ বোরখা গত বছর গেছিলাম দেখি ওরে বাবা ঐ বোরখা আমি আরও মানে ডিস্কাউন্ট প্রাইজে বের হওয়ার দেড় বছর আগে কিনে পড়ে ছিড়ে ফেলছি ঐ বোরখা ডিস্কাউন্টে বিক্রি করে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 অনেক আগের ওন্ড মডেল টাইপের ছো আমাদের মেইন টপিকে আসি আমারে একটু একটু বলতে হবে আবার সেই পলিটিক্স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

দুই দুইটা টপিক নিয়ে কথা বলল্লে বল্লোনা কই দুইটা? পরে ভালো করে শুনলাম যে যে বলছে একটা দিয়ে এক ঘন্টা চালায়ে যাইতে মানে ঐ ইয়ার কারণে হচ্ছেনা

আমি বলি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

ওরে বাপড়ে এই জন্যই তোমাদের রাজনীতির ভিতর ছিল কিরকম রাজনীতি করে তোমার বড় ভাইরা? এটা একটু বলো

পরিচিত হয়ে গেছে গেম খেলার মধ্যে হ্যা তো উনার নাম হচ্ছে শেখ সুজন ঠিকাছে তো শেখ শেখ থেকে শেখ হাসিনা শেখ মুজিব তো মানে আমি আসলে বুঝতে পারি নাই ফাস্টেই তো কিছু দিন যাওয়ার পর মানে গেমে একটা ছেলের সাথে পরিচয়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 আরও দুইটা ভাই ছিলো রাজশাহীতে মোট চারজন আমরা সো যেই কারনে একটা ভালো সম্পর্ক ফ্রেন্ড হয়ে যায় তো পরে আস্তে আস্তে দেখলাম যে ভাই হচ্ছে যে এক বাপের এক ছেলে বাপের টাকা পয়সা আছে অনেক তো ভাইকে জিজ্ঞাসা কি ব্যাপার ভাই আপনি এত বড় হইছেন প্রায় হচ্ছে চব্বিশ পচিশ বছর বয়স এইরকম তো আপনি জব টব কিছু করেনা? তো বলেতেছে আমার জব করে কি করব এত টাকা কি খাবে তো পরে আমি বললাম যে করেনডা কি আপনে পরে কিছু ছবি পাঠাইল নেতার পিছনে ঘুরে

পরে এটা ওর চাকরি উম মানে যখন ফোন দেয় তখন মানে নেতার পিছে চলে যায় তাইতো এইরকম টাইপের না? এইযে হ্যালো আনিক এইযে থেকে আসিফ চল চলে আয় এখনই চলে আয় সাথে তোর দলবল নিয়ে চলে আয় আর দিল দৌড় যে নেতা ভাই একটা গাড়ি একদিন আমার সাথে সেই গেন্জাম আমি বলছি কি রাজনীতি করেন ভালো মত রাজনীতি করবেন এই রকম ছেছড়া কোনো রাজনীতি করার মানে নাই আমারে বলে এই তুমি রাজনীতির কি বুঝ এই সেই হেনতেনো এগুলার সাথে কে ঝামেলা করবে ওই ওর মত যা মন চায় করুকগা উম না এদেরকে জ্ঞান দিতে যায়া লাভ নাই ভালো কিছু বলতে গেলেই এরা উল্টা রাজনীতির লোকদের এইসব এইসব লোকজনের সাথে কথা বলাই যায়না ঠিক আছে এদের মাথা গরম এমন ব্যবহার তো কুত্তার মত ব্যবহার ভালো হয়না কি ওদের পরে এখন আর কথা হয়না? না এখনও হয় ভাই বিয়ে করছিল বিয়েতে দাওয়াত দিছে পরে বললাম যে আপনে বিয়েতে যাবো আপনার সব আসবেনি তাই এই সেই হেন হতেন এইসব চরিত্রহীন লোক পরে দেখা যাবে কে কিভাবে তাকাবে আমার দিকে বলছে তোমাকে হানড্রেড পারেসেন্ট সেফটি দিব আসো নাহ দরকার নাই যাই নাই আর

বিয়ে করছে তাহলে হ্যা বিয়ে করছে বিয়ে তাইলে বিয়ে করছে বউ মনে কর রাজনীতি বড় ভাইয়েরই মনে হয় বোন না না মেয়ে বিয়ে করছে ধর যে গরিবের মেয়ে তো দেখা যায় যে ছেলের বাপের আর্থিক অবস্থা ভালো এক বাপের এক ছেলে যা সম্পত্তি সব ছেলেই পাবে এতো মেয়ে যে কোন মেয়ে থাইকা যাবেই গরিব দেখে আনছেনা তাহলে ঠিক আছে

উম ঐরকম ভাবে যদি ভিআইপি ঘর থেকে আসতো থাকতো না এই রকম এইরকম কতই আছে আমাকে মানে একচুলি আমরা চারজন ছিলাম ফ্রেন্ডের মত ধরেন উম যে অনেক ভালো উনারা তিন জনই আমার অনেক সিনিয়ার আমি ঐ তুলনায় অনেক ছোট খুব বোনের মত সম্পর্ক ছিল আমরা গেম খেলতাম মাঝে মধ্যে একসাথে আড্ডা দিতাম রাত্রে ফোনে তো উনি বিয়ের আগে কয়েক মাস আগে বলছিল যে এই রকম এই রকম তুমি যদি চাও তাহলে আমি তোমার বাসায় কথা বলব আমি আমার বাসা থেকে মেয়ে দেখতাছি বিয়ে করার জন্য এই সেই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 আর ওর বাবা মা কখনই বেকার ছেলের সাথে বিয়ে দেবে না